এই ছবিতে আমি একটি রাস্তার চৌমাথা দেখতে পাচ্ছি। যেখানে মাঝ বরাবর একটি মুর্তি স্থাপন করা রয়েছে।

যার পাদোদেশ ফুল দিয়ে সাজানো গৌতম বুদ্ধের মূর্তির দুই পাশে দুইটি অশোক চক্র রয়েছে।

এই ছবিতে আমি একটি বিদ্যালয়ের চিত্র দেখতে পাচ্ছি। এই বিদ্যালয়ের বারন্দায় কয়েকজন ছাত্রী দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কর্ম শিক্ষার কাজ করছেন।

এই নারীর পিছনে রয়েছে একটি শিরনামা এবং এখানে রয়েছে কয়েকটি বড়ো বড়ো আসবাবপত্র।